ও খুব সুন্দর ফুলের ডেকোরেশন -টা কাজ করা আছে।

এবং একটি লাইট এর ল্যাম্প দেখতে পাওয়া যাচ্ছে ল্যাম্প পুল এবং একটি লরি --

রেক টা পুরোটাই সাজানো আছে রেক এবং চারপাঁচজন মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে এবং একজন দাড়ি ও কামাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি জলের ফিল্টার দেখতে পাওয়া যাচ্ছে চেয়ার এর মধ্যে রয়েছে। .>